যেখানে বিভিন্ন আ-ছেলে মেয়েরা এসে খেলছে বা ঘুরাফিরা করছে বা কোনো একটি ঘোরার জায়গা বড়ো খোলা মাঠ।

পরে এইখানে অনেকওগুলি গাছ দেখা যাচ্ছে গাছের নীচে বসার জায়গাও আছে মানুষ এসে বসছে।

উপরে ডিভাইড টাচ লেখা আছে এটি একটি বড় বিল্ডিং ।

এটি একটি প্রশাসনিক ভবন যা হিন্দিতে ল্যাখা আ--

রাস্তা তৈরি করবে এমনই মনে হচ্ছে আর এটা একটি নতুন প্রাথমিক ভবন বলে মনে হচ্ছে যেটা নতুন নতুন বানানো হয়েছে।

এখানে আমি একটি বাজার দেখতে পাচ্ছি।

এখানে মাছ বাজারের মতোই লাগছে মাছ বাজার তারপর স্টেশনারি দোকা--

এটি কিডসি বা ছোটরার কোন একটি আ খেলার জায়গা।

বলে মনে হচ্ছে যেখানে ছোটদেরকে কিডস এর মত রাখা--

অ এইটা আঃ বাইরে বেলুন লাগানো আছে সাজানো হয়েছে কোনো--

দূরে কিছু স্কুলের মতই দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে।

মোমবাতি জ্বালানো আছে কোনো একটি আঃ পুজো বা এমন কিছু মনে হচ্ছে ধুপকাঠি মোমবাতি দেখা যাচ্ছে।

আবার সবগুলি স্ট্যান্ড এর ওপরে দাঁড় করিয়ে রেখেছে কোনও একটি পুজো বা কোনও একটি অনুষ্ঠানের জন্যেই।

কারুর পুরনো বাড়ি বা কোন একটি আ বড় হাউস এমন কিছু হবে কোয়ার্টার টাইপের।

এখানে বিভিন্ন অ দেব-দেবীর ছবিও আছে যান যারা প্রতিষ্ঠা করেছেন তাদের ছবিও দেখা যাচ্ছে।

আ ঘড়ির দোকান বা ফটো ফ্রেমের দোকানই মনে হচ্ছে ছোটখাটো।

উম পুরোনো বিল্ডিংগুলি দেখা যাচ্ছে।

স্টুডেন্টরাও মনে হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট বা গার্জিয়ানরাও এসেছে।

কারেন্টের পোস্ট আবার তিন চারটে গাছ দেখা যাচ্ছে।

ও কিছু কিছু মানুষ পেয়ারের মধ্যে বসে আছে আবার কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

পিছনে একটি পেও বাড়ি দেখা যাচ্ছে যার সামনে এটি সাজানো হয়েছে।

উন টাইলস বসানো আছে দুটি দোকান ছোটো ছোটো দুইটি দোকান কিন্তু খুব সুন্দর।

গাছগুলি বিভিন্ন সুন্দর সুন্দর সারিবদ্ধ ভাবে রেখেছে।

গাছ আকাশ দেখা যাচ্ছে গাছপালা মাঠের মধ্যে কিছু জিনিস পড়ে আছে।

এটি কোনো একটি আঃ প্রশিক্ষণ কেন্দ্র।

এবং এটি আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতে অবস্থিত।